দুজন পূজারী পূজারী আছে -এ একজন বসে আছে-এ পূজা-আ -রী পূজা কর-ছে-এ ধুপ জ্বালাচ্ছে।

অনেক ছেলে দেখাচ্ছে কেউ দাড়ায়ে আছে। কেউ কাজ করছে কেউ বসে আছে।

কেউ নৌকা তে চাপে আছে। সূর্য টা দেখাচ্ছে-এ--

একটা বাড়ি দেখা যাচ্ছে আরো সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে আরো একটা লোক দেখা যাচ্ছে আরো লোহা দেখা--